এটি একটি চিড়িয়াখানার মধ্যেকার ছবি যেখানে --

অনেক ফল দেখা যাচ্ছে ও ফুলও দেখা যাচ্ছে | অনেক মানুষ তা--

এটি একটি দোকান যেটি টিনের তৈরী ও ছাদটি এডবেস্টার -এর |

রাস্তাটির শেষ দেখা যাচ্ছে না।

নামে পরিচিত ও সামনে --

এখানে অনেক কে মাঠের মধ্যে খেলতে দেখা যাচ্ছে ও --

গামলা কলসী টপের দোকান সেখানে সুন্দর সুন্দর ডিসাইন -এর কাপ পাইকারি দামে পাওয়া যায়।

মানুষ হেঁটে যাওয়ার জন্য --

মানুষ এসে সময় কাটাতে পারেন।

এটি আমাদের স্বাস্থ্যর পক্ষে খুবই উপকারী শুধু ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন |

স্কুল -টির নাম এস টি ক্লারেট স্কুল ।